জন্য নম্বর এখানে দিয়া আছে।

দু তিনটে স্টুডেন্ট আছে আর দু ত তে ওয়ার্কার আছে ।

একটা ব্লু কালার -এর একটা আশমানি কালার -এর আছে।